উম একটা টিকিট কাউন্টার দেখা যাচ্ছে।

পাশে একটা বং পাশে বিল্ডিং রয়েছে।

সাদা টি শার্ট পরে জিন্স প্যান্ট পরে দাঁড়িয়ে আছে.।

বড় বড় গাছ দেখা যাচ্ছে।